টেবিল -এর ভেতরে অনেকগুলি জিনিস সাজিয়ে রাখা।

পাশে ছোট ছোট বড় গাছ রয়েছে।

পাশে একটি বিল্ডিং -ও রয়েছে ভিতরে কালালিং লাইট জ্বলছে।

পিছনে একটি বড়ো চার্ট রয়েছে।

মেয়েটি চুল ছেড়ে দিয়ে রয়েছে।

ভেতরে অনেকগুলি কালো কালার ও হলুদ কেয়ালার -এর চেয়ার আর টেবিল দেখা যাচ্ছে ভেতরে দুইটি লোককে দেখা যায়।

চারিপাশে অনেক ছোট বড়ো গাছ রয়েছে গাছের পাতার রং ছবুজ পাশে অনেক ইট রয়েছে ইটের কালার হলো হলুদ।

গাড়িটি কমলা ও কালো কালার করানো।

বিল্ডিং -এর নীচে একটি দোকান রয়েছে।

এর ভেতরে দুইটি ছোপা রয়েছে।

এইখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

বিল্ডিং -য়ের পিছনে ছোটো বাচ্চাদের অনেক খেলনা রয়েছে।

কালার বাদামি কালার টি ছেলে দাঁড়িয়ে আছে তার হল জামার রং নীল ও প্যান কালো।

আমরা এখানে একটি বারেন্দা দেখতে পাচ্ছি।

মহিলাটি সা-সবুজ কালার উম ঠোঙ্গা নিয়ে বসে রয়ে--

আকাশটিকে সাদা কালার দেখায়।

আমরা এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

অনেকগুলি ভিতরে লোককে দেখা যাচ্ছে।

চারটি নীল কালার বাক্স আছে।

একটা টেবিল আছে টেবিল -এর রং বাদামি কালার ।

বিল্ডিং -য়ের সামনে একটি লোক কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে একটি সাদা কালার -এর স্কুটি রয়েছে।

মেঝেতে লাল কালার টাইলস বসানো।

অনেকগুলি প্রোডাক্ট সাজিয়ে রাখা।

গেট -এর রং হলুদ কা গেট -এর উপরে বড় বড় অক্ষরে কয়েকটি লেখা রয়েছে।

আমরা এখানে একটি জঙ্গল দেখতে পাচ্ছি।

এটির ভিতরে অনেকগুলি লোককে দেখা যায়।

দুপাশে দুইটি ফুলের তোড়া আছে ফুলের তোড়ার মধ্যে কালারিং কালারিং ফুল নীচে সবুজ কালার -এর মেট পাড়া ।

এ_টি_এম এ_টি_এম -টা লাল কালার করানো লাল ও সাদা।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

টেবিল -এর উপর কাঁচের পাত্রে কি সুন্দর সাজিয়ে রাখা।

দুইটি লোক যাচ্ছে একটি সাদা কালার জামা ও কালো কালার প্যান পড়ে একটি সাদা সাদা কালার প্যান ও কালো কালার একটি লোকের গায়ে আছে ব্যাগ ।

তার পাশে বড় বিল্ডিং রয়েছে বিল্ডিংয়ের রং সাদা কালার দোকানের ভেতরে অনেকগুলি লাইট জ্বলে দোকানটি সাদা কালার করানো।

ছবিতে আমরা পাহাড় দেখতে পাচ্ছি।

পাহাড়ের ওপর ছোটো ছোট শুকনো ঘাস দেখা যায়।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

দোকানের সামনে অনেক কালারিং লাইট জ্বলছে দোকানের উপরের টিনটা নীল কালার করানো।

ছবিটিতে আকাশটি কালো ও সাদা কালার দেখায়।

আমরা ছবিতে একটি সুন্দর জায়গা দেখতে পাচ্ছি।

ছবিতে ছোটো বড়ো অনেকগুলি গাছ দিখা যায় গাছের পাতার রং ছবুজ ।